ঘাসে মেলা একটি মাঠ। মাঠে দুটি ছেলে ক্রিকেট খেলছে।

এখানে আমার একটি স্টেজ দেখতে পাচ্ছি এবং স্টেজ এর ওপরে একটি মেয়ে নাচছে ।

এছাড়াও বাড়ির ওপাশে অনেক গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বা বাড়ি। বাড়ির সামনেই --

অনেক টেবিল চেয়ার রাখা আছে।

কেউ আকাশি নানানরকমের পোশাক পরে আছে নানানরকম রঙের। এছাড়াও স্টেজ এর ওপরে সাদা সবুজ।

এখানে আমরা অনেক নাগরদোলনা দেখতে পাচ্ছি ।

এখানে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি এবং মাঠেতে অনেক অসংখ্য।

উমম ব্রিজ এর নিচে নদীতে জল প্রায় নেই বললেই চলে। এছাড়াও নদীর এপারে --

মাছ সাজানো আছে। এবং মমম বিক উমম হচ্ছে উমমম কিছু লোক --

এখানে একটি বড় স্টেজ দেখতে পাচ্ছি এবং স্টেজ এর ওপরে।

নানারঙের পোশাক পরে নাচছে এবং স্টেজ -এর পাশেই অনেক বক্স রাখা আছে।

এখানে একটি রেল ফাঁকা রেল স্টেশন দেখতে পাচ্ছি এবং রেল স্টেশন - এর --

এখানে একটি বাগান দেখতে পাচ্ছি এবং বাগানটিতে জাল দেওয়া আছে এবং জালের ভেতরে অনেক --

ব্যাঙ্ক -এর সামনে একটি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে এবং সামনেই সুন্দর বাগান দেখতে পাচ্ছি।

বাগানের পরেই আছে একটি গেট এবং গেট -এ লেখা আছে উহঃ প্রবেশ নিষেধ।

ভেতরে কিছু লোক ও দেখতে পাচ্ছি।

আ স উমম কমলা রঙের এবং বিল্ডিং এর পাশেই একটি --

গাছটি অর্ধেক ডুবে গেছে এবং জলাশয়ের ঠিক ওপাড়ে।

গাঁদা ফুল দিয়ে সাজানো আছে এবং লাল সবুজ বেলুন দেয়া আছে।

অসংখ্য পুরুষ মহিলা সবাই নানানরকম সাজে দাঁড়িয়ে আছে।

কিছু অল্প জল ও দেখা যাচ্ছে এবং সামান্য ফাঁকা জায়গা ও দেখা যাচ্ছে।

এখানে একটি বড় জলাশয় আমরা দেখতে পাচ্ছি এবং জলের সামনেই।

পাঁচিল দেওয়া আছে সাদা রঙের। তার ওপর সবুজ ডিসাইন করা এবং পাঁচিলের ঠিক ওপারে অনেক গাছ আছে।